আর মাঠটিতে কয়েকটা লোকেও দেখা যাচ্ছে এছাড়া দু একটা পশুও দেখা যাচ্ছে।

এই ছবিটির মধ্যে একটি টোটো দেখা যাচ্ছে। টোটোটি কালো আর নীল রঙের আর টোটোটির ঠিক পাশেই একটি বাইক ও আছে দেখা যাচ্ছে।

স্কুল টির সামনে অনেক স্টুডেন্ট ও আছে। তাদের সাইকেল ও দাঁড় করানো আছে। স্কুল টির মাঠও অনেকটা বড়।

এই ছুবটিতে একটি বিল্ডিং দেখা যাচ্ছে। বিল্ডিং -টির পেছনে আরও অনেক বিল্ডিং আছে। বিল্ডিং -টি দোতলা। বিল্ডিং -টির সামনে দুটো বড় বড় গেট আছে।

ছবিটিতে একটি খোলা মাঠ দেখা যাচ্ছে মাটির সামনে একটি পোল আছে।

এই ছবিটিতে একটি স্টেশন দেখা যাচ্ছে স্টেশন -টি রেল লাইন -টি পুরো ফাঁকা এর পাশেই স্টেশন --এর ঘরটি দেখা যাচ্ছে যেখানে ঝাড়গ্রাম লেখা আছে।